তোমরা-- এই গাড়ি আমাদের ব্যবহৃত করতে গেলে যে আমাদের তেল লাগে সেটা আমরা সবাই জানি এর জন্য পেট্রোল পাম্প আমাদের কাছে অত্যন্ত জোরু--

বাঙালির সবথেকে বড়ো পূজা দূর্গা পূজা।